সাইড এ কিছু দেখছে। হয়তো কোথাও যাবে সেই উদ্দেশ্যে বেরিয়েছে।

এটি কাপ এটি একটি কাপড়ের দোকান এখানে কিছু আন্ডারওয়ার্ লাগানো আছে দেখতে পাচ্ছি আমাদের অন কোম্পানি এর আছে কাপড়ের দোকান কিছু--

একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে মন তার পুজোর ঘরে এসেছে আর কি প্রসাদ দিয়ে প্রণাম করছে।

এটা একটা শহরের বিভিন্ন ধরনের বিল্ডিং থাকে তার একটা ডেমো টাইপ এর--

সেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে ইন্ডিগো ।

এখানে একজন বাচ্চা সেলুন -এ এসেছে ডিসাইন - এর চুল কাটছে একটা বাচ্চা অটোমেটিক কাটছে আর তিন থেকে চারজন বসে আছে।